দেখতে পাচ্ছি অনেকজন বসে এখানে বাজাচ্ছেন আর এখানে অনেকেই বড় বড় ব্যক্তিত্ব বসে আছেন যারা গান ফান শুনছে।

এই ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা টোল টেক্স থেকে বেরিয়ে একটা মেন রাস্তায় উঠছে একটা।

এই দোকানটা হচ্ছে একটা গম ভাঙার দোকান আর গম ভাঙার দোকান গুলো আমাদের আসে।

সমস্ত রকম জিনিস আমরা পেয়ে থাকি আর সত্যি কথা বলতে মলে যেটা আমাদের সবারই খুব।

খুবই ভালো লাগে বছরে দু তিনবার তো ওয়াটার পার্কে আমাদের ঘোরা হয়েই যায় খুবই আনন্দ লাগে বন্ধুর সঙ্গে।

এটা প্রচুর মোটা একটা গেট তৈরি করা আছে এটা কোন বিয়ের বাড়ি বা রিসেপশনে এসছে এই ছেলেটা যে ছবিটা তুলেছে দেখে বোঝা যাচ্ছে।

আমরা স্টিমার বা লঞ্চের ব্যবহার করি আর ওপাশে যে এটা দেখা যাচ্ছে রেল লাইন যাতায়াতের জন্য করা হয়েছে যাতে ট্রেন --

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রাস্তা। রাস্তা কলকাতার রাস্তা ।

এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই যেটা দেখা যাচ্ছে কাঠ থেকে তৈরি করা খুব সুন্দর টাকায় কাঠটাকে ডিজাইন করে কেটে--